টোটো একটা ব্যাটারি চালিত গাড়ি। সারাররত অটো -র পরই হচ্ছে হল টোটো কে মানুষ স্ট্র্যান্সপোর্ট -এর একটা মাধ্যম হিসেবে এখন বেছে নিয়েছে।

সেই প্রাইভেট টিউশন -এ কিন্তু আমাদের একচুয়ালি যে ক্লাস -এর মধ্যে যে ডাউট গুলো থাকে যেটা তখন জিজ্ঞাস করতে পারিনি।

বাস -এ করে কিন্তু আমরা মানে অনেক অনেক দূরে দূরে কিন্তু জার্নি করতে পারি সে বাস অনেক রকম টাইপ -এর হয় অনেক সময় ভল্ভ হতে পারে এমনি স্কুল বাস ও হতে পারে।

আমাদের ওয়েস্ট বেঙ্গল -এ সব থেকে বড় বইয়ের কেনা বেচার জায়গা হচ্ছিল কলেজ স্ট্রীট যেখানে কম দামে এই সমস্ত বই পাওয়া যায়।

প্লেগ্রাউনডে -এ একচুয়ালি সি সও থাকে বল খেলার জায়গাও থাকে এছাড়া নানানরকম আরও অন্যরকম জিনিস থাকে।

এখানে উম গুগল পে পে.টি.এম ফোন পেয়ে সব কিছুর মাধ্যমে পেমেনট করা যেতে পারে।

বাঘ সিংহ বিভিন্ন রকম হচ্ছে হল পাখি কে দেখতে পায়।

এই নদীর ধারেই কিন্তু অনেক কৃষি কাজও করা হয়।

জিম এ জিম ট্রেইনার রা থাকে। তারা সাহায্য করে এই সমস্ত ফিটনেস এবং বডি বিল্ডিং এ।

পৃথিবীর প্রায় সব জায়গাতেই এই এটিএম টা থাকে এটিএম গুলো।

রাস্তার খাবার এর মধ্যে ফুচকা একটি জনপ্রিয় খাবার। এই ফুচকাকে অনেক জায়গায় কিন্তু পানিপুরি হিসাবে দেখা হয়।

এ .টি .এম. -এর মাধ্যমে খুব সহজেই টাকা তোলা যেতে পারে। এ .টি .এম. এর মাধ্যমে ব্যাংক -এর বইও কিন্তু আমরা আপডেট করতে পারি।